অবস্থায় দেখতে পাচ্ছি পুকুরের মধ্যে কিছু --

কিছু-উ কচ্ছপ চা-আষ করছে এবং চার সাইটে লোহার--

এখানে একটি ময়ূর তার সুন্দর পাখাগুলো--